মানে আমি তো first এই আমি যখন hospitality management choose করি আমি তখনি ভেবেছিলাম মানে আমি D. el. ed টা করে নেবো কারণ তখন graduation না করলেও তো তখন D. el. ed. করা যাচ্ছিলো তো আমি করে নেবো তখনি ভেবেছিলাম কিন্তু তখন না actuallyTET হচ্ছিলো না, আগের যা exam গুলো ছিল সেগুলোরই result বেরোচ্ছিল না তো হ্যাঁ তো তখন যে আগেরই result বেরোচ্ছিল না তখন আমি ভাবলাম যে আগের result বেরোচ্ছে না যখন

তারপরে যখন শুনলাম যে না বছরে এখন দুটো করে TET হচ্ছে, দুটো করে exam হবে তো তখন ভাবলাম যে না একবার তাহলে এখন try করেই দেখি সেই যখন পড়াশোনা করবো তাহলে দেখি একবার switch করে হ্যাঁ নয়তো এই option টা তো আমার কা~ হাতে পরে তো থাকবেই, hospitality management এটা তো পরেই থাকলো আমার হাতে হ্যাঁ এবার যেটাতে আমার মানে chance পেয়ে যাবো সেটাতে আমি চলে যাবো। notice ও হ্যাঁ হ্যাঁ মুখে মুখে শোনার পর আমি কিন্তু একদমই বিশ্বাস করিনি ওই রকম অনেক কিছুই তো বলে আগে notice বেরোক আগে first exam এর seat পরুক আগে routine দিক তারপরে তার ভাবা যাবে। তারপরে দেখলাম যে না বলেছে যখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা আমি ভাবলাম দেখি তাহলে একবার chance নিয়ে দেখাই যাক। হ্যাঁ আমি ওটাই দেখছিলাম যে মানে আমি college গুলোয় দেখছিলাম যে কোনটাতে যাওয়া better হবে আমি ওটার জন্য আমি ভেবেছিলাম যে কারোর কাছে একবারে মানে জিজ্ঞেসা কেউ যদি করে থাকে D. el. ed করে থাকে এমন একজন। তাকে যদি জিজ্ঞেস করে নিতাম তাহলে খুব ভালো হতো।

লাভ আছে কি না কারণ আমি একজন কে জিজ্ঞেস করেছিলাম আগে আমি অনেকদিন আগে মানে যখন এই তোর মানে graduation এ ঢোকার অনেক আগে জিজ্ঞেস করেছিলাম HS টা দিয়েছি তার পরেই জিজ্ঞেস করেছিলাম একজন কে। তো তখন ও বললো যে দেখ করে কোনো কিছু লাভ নেই সেই করে আমাকে tuition সেও আর কি D. el. ed করেছিল ও বলছে সেও সেই আমাকে করে tuition পড়াতে হচ্ছে কোনো কিছুই তো হচ্ছে না exam ও হচ্ছে না, না কিছু বেরোচ্ছে তো তুই করিস না আমি তো বলবো তো আমি সেই সব কিছু শুনেই আমি আর কি বলেছিলাম তো আমি একবার যদি এর সাথে সাথে যদি কথা বলে একবার দেখি যদি মনে হয়ে তাহলে আচ্ছা আচ্ছা job পেয়ে গেছে বললি না

সেটাই সেটাই হ্যাঁ ও~ মানে ওই জায়গাটা যে বলেছিলো ওই দিদিটা বলছে যে exam ই বেরোচ্ছে না বলছে আরে আমার আমি তো পড়াশোনা করেছি আমি তো exam তো দি আগে বসি তো exam ই যখন হচ্ছে না তো আমি কি করবো ওখানে? বলছে ভালো পো~ পড়াশোনা মানে খারাপ পড়াশোনা তো দূরের কথা আগে exam টা তো হোক তাহলেই তো বুঝবো সেটাই দেখা যাক এখন কি হয়ে। বসতে পারে হ্যাঁ হ্যাঁ একটা বয়েস অবধি আছে টা যে এই বয়েস অবধি তুমি যত বার ইচ্ছা বসতে পারো হ্যাঁ হ্যাঁ অবধি করে ফেলেছি হ্যাঁ সেটাই বয়েস limit কত করেছে বল তো তিরিশ না পৈতিরিশ অবধি মনে হয়ে করেছে। হ্যাঁ ওইরকমই কিছু একটা হবে আমার অতটা ঠিক খেয়াল নেই না আমি সেরকম কিছু এখনো অবধি দেখিনি আমি মানে আমি জানি~ মানে আমি তো এটা just ভাবছি এরকম করলেও কি ক~ হতে পারে

আচ্ছা আচ্ছা তাহলে এক কাজ কর না তাহলে তুই আমাকে link টা পাঠিয়ে দে আহ whatsapp এ এটাই তো মানে আমার number এই number এই তাহলে তুই আমাকে পাঠিয়ে দিবি ওই link টা তাহলে আমার খুব ভালো হয়ে আর কি ওই link টাও তাহলে পাঠিয়ে দিবি আর দিদির number টাও পাঠিয়ে

সেটাই সেটাই তাহলে খুব ভালো হয়ে আর তুই এইটা করার পর কি plan করছিস তুই কি করবি?

হম সেটাই তাই হম হম আমি ভাবলাম এতো কিছু মানে আরেকটা মানে তুই education টা আরো বারবি কি না ওইটাই আর কি

হ্যাঁ আর এখন যদি তুই না শুরু করিস তাহলে একটু late হয়ে ও যাবে হ্যাঁ আর ইচ্ছেও করবে না regular গিয়ে college করতে হ্যাঁ তুই করিস নাকি কি মানে freelancing এর ওখানে কি কিরকম কি project পাশ? ও বাঃ ভালো তো বেশ আহ আমি করতে পারবো?

আচ্ছা আচ্ছা তো তাও কি রকম income হয়ে ওখানে? বাঃ তাহলে খুবই ভালো তো, একটা student এর জন্য তো খুবই ভালো। সেটাই ভালো তো তাহলে এরকম মানে তুই একটু project তুলে অন্য দের কে কাজ করিও মানে তুই agency র under এ হয়তো profit রেখেও তুই করা~ করতে পারিস। হম না না না না আমি আর কাউকে বলবো না, তুই তাহলে join করিয়ে দে আমিও তাহলে করবো। আমার আমি তো জানি না কাজটা তুই তাহলে আমাকে একবার দেখিয়ে দিলি meeting arr~ arrange করে google meet এ একবার তাহলে দেখিয়ে দিবি তো উম হম তাহলে একবার দেখিয়ে দিলে খুব ভালো হয়ে, আমি আমি actually term টা শুনেছি কিন্তু আমি actually জানতাম না কি ভাবে কি কোথা থেকে কি project নেওয়া যাবে কি যাবে না, এইগুলো কোনো idea ছিল না actually আমার তো তুই বললি তো বা~ মানে ভালোই হলো। তাহলে আমিও আবার একটু income করার scope পাবো।

একটু কাজ করাটা better, at least নিজের হাত খরচটা তুলে নিলেও অনেকটাই। তা হলে তো খুবই ভালো যাক ভালো একটা খবর দিলি তুই।

ঠিক আছে আমি তাহলে বানিয়ে নেবো আর তোকে পাঠিয়ে দেব তাহলে ওটা। হম হম আর তোরো যদি যে মানে জানা শোনা কোনো college টলেজ ভালো কিছু থাকে তাহলে আমাকে তুই একটু বলিস D. el. ed এর জন্য যেটা আমি তোকে বললাম। আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো ঠিক আছে তাহলে, তুই তাহলে ওখানে আমাকে join করিয়ে দিস ওই group টা তে।

ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হম হম হম । এবার আসা জাক নায়াক দের কথাই ঠিক আছে কার কথা বলি আকাশই কুমার এর কথা ব্লুন আকশাই কুমার আসল নাম রাজিব ঘড়ি অম ঘাঁটিয়া একজন ভারাতিয়া চলচিত্রর অভিনেতা প্রজজক এবং মারশাল আর্টিস্ট আস্কসাই কুমার উনিস সাত সাত্তি সালের নয় সেপ্টেম্বর ভারতের পাঞ্জাবে অম্রিতসারে জন্মগ্রাহান করেন বলিউড অভিনেতা স্কসাই কুমার বয়েস চুয়ান্ন বছর আক্সাই কুমার উনিস একান্ন সালে হিন্দি ছবি সউগন্দ দিয়ে আত্মা প্রাকাশ করেন তার সুপ্পের হিত ছবির মধহে রয়েছে গাব্বার বেব্য হেরা ফেরি খিলারির কা খিলার ভাগাম ভাগ ভুল ভুলাইয়া এবং রুস্তাম সাল্মান খানের বিষয়ে বলুন তো সাল্মান খান আসল নাম আব্দুল রাসিম সেলিম সাল্মান কাহ্ন হলেন একজন ভারতিও চলত্রের অভিনেতা নায়াক এবং প্রজজক তিনি ভারতিও চলচিত্রের কিংবদন্তি অভিনেতা দের একজন উনিস পাইসাত্তি সালের সাতাস ডিসেম্বর ভারতের মাধহা প্রাদেসের ইন্দ্রাই জন ম গ্রাহান করেন সারুক খানের বিষয়ে বলুন তো সারুক খান একজন ভারতিও চলচিরতের অভিনেতা এবং প্রজজক জিনি ভারতিও চলচিত্রের অন্নতম প্রবিন অভিনেতা জার বেসির ভাগ চলচিত্র এক একটি ব্লগ বাস্তের হিত হয়ে ছে সারুখ খান দুই নভেম্বর উনিস পাইসাত্তি সালের নায়াক দিল্লি জন্ম গ্রাহান করেন হিন্দি আভিনেতা সারুখ খানের বাসায় চুয়ান্ন উনিস তেরানাব্বাই সালে হিন্দি ছবি দেওানা দিয়ে তার অভিসেখ হই তার প্রথম ছবি এততাই হিট হয়েছিল যে তিনি ফিম ফারে সেরা পুরুস নাবা কাত্তার পুরুস্কার এয়েছিলেন দে করা হয়েছিল সারুক খানের সুপ্পের হিট ছবির মধহে রয়েছে কুছ কুছ হতা হ দিল্বালে দুখানিয়া লে জায়েঙ্গে ছাচক দে ইন্ডিয়া চেন্নাই এক্সপ্রেস দেব্দাস কারান আরজুন আবং

হ্রিত্তিক রশনের বিষয়ে কহেন তো হ্রিত্তিক হ্রিত্তিক রশন একজন অভিনেতা জিনি মুলত বল্য্বুদ এ কাজ করেন তিনি দস জানুয়ারি উনিস চুয়াত্তর সালে ভারতের মাহারাস্ত্রের মুম্বাই তে জন্ম গ্রাহান করেন উনিস আসি এর দসক সিসু সিল্পের হিসেবে তার নিজের ক্যারিয়ার সুরু করেন হ্রিত্তিক রশান তার দুহাযার এর কাহ না প্যার হা প্রাধান চরিত্রে অভিনই করে এই চরিত্রে তিনি সফল তিনি শ্রেস্ত্র পুরুস অভিনেতাই পুরুস্কার জিতেছেন তিনি সাহিদ কাপুরের বিষয়ে বলুন তো সাহিদ কাপুর একজন অভিনেতা জিনি মুলত বলিউড এ কাজ করেন তিনি পচিস ফেব্রিয়ারি উনিস একাসি তারিখে দিল্লি তে জিওন্ম গ্রাহান করেন মিউজিক ভিদে অ বিজ্ঞাপন এ কাজ করেছেন সাহিদ তার ক্যারিয়ার সুরু করেন তিনি দুহাজার তিন সালে ইশক ভিশক এর লমাধমে ্িউড এ আত্মাপ্রাকাশ করেন ফিল্ম ফারে সেরা পুরুকার জিতে ছিলেন তিনি পুরুস দেবিউ পুরুস্কার জিতেছেন তিগের সফট এর বিষয়ে বলুন তো তাগের সফট একজন অভিনেতা জিনি মুলত বলিউড এবং এক মুরতের উম কাজ করেন তিনি ভারতের মাহারাস্ত্রের মুম্বাই তে উনিস নাব্বাই সালে দুই মার্চ জন্ম গ্রাহান করেন দুহাজার চদ্দই অ্যাকশান ছবিতে তিগের তিনি তার ক্যারিয়ার সুরু করেন হের পান্তি দিএ এবং এই ছবির জন্য তিনি ফিল্ম ফারে পুরুস্কারের জন্য সেরা নাবা গত পুরুস্ক্রাররের জন্য মন নিত হন তার পর তিগের অনেক অ্যাকশান ফিল্ম করেছিলেন জা খুব সফল হয়েছিল রানবির সিংহ এর বিষয়ে বলুন তো রানবির সিংহ একজন অভিনেতা জিনি মুলত বলিউড এ কাজ করেন তিনি ছই জুলাই উনিস পচাসি সালে ভারতের মাহারাস্ত্রের মুম্বাই তে জন্ম গ্রাহান করে দু হাজার দস সালে তিনি দারশান সিংহ বুল রাজ বান বাজা বারাতে আত্মা প্রাকাশ করেন তিনি এতির জুন ক্যারিয়ার সুরু করেন রানবির কাপুর তিনি এটির জন্য আউদিসিওন দেই এবং ছবিতে একটি ভুমিতা মুক্তির পর বান্দ বাজা বারাত হিট হয়ে উথেন

ফটো সহ দেখতে থাকুন ছবি সহ বলিউড অভিনেতা দের তালিকা ভারুন ধাওান এর বিষয়ে বলুন তো ভারুন ধাওান একজন ভারতিও অভিনেতা জিনি প্রাধানত হিন্দি ছবিতে কাজ করেন তিনি চব্বিস এপ্রিল উনিস সাতাসি সালে মুম্বাই মাহারাস্ত্রের ভারতে জন্ম গ্রাহান করেন দু হাজার বার সালে কারান জাহার স্তুদেন্ত ফ থে ইয়ার ফিল্ম বলিউড এ আত্মা প্রাকাশ করেছিলেন এবং এর জন্য ফিল্ম ফারে পুরুস্কার জিতেছিলেন আমজাদ খানের বিষয়ে বলুন তো আমজাদ খান ব্রিটিশ ভারতের হাইদাবাদের উনিস চল্লিস সালের বার নভেম্বর জন ম গ্রাহান করেন সোলে ইয়ারানা এবং মা কাসাম এর জন্য পরিচিত একজন অভিনেতা বং পরিচালাক এর আগে সাইলা খানের সঙ্গে তার বিয়ে হইত তিনি সাতাস জুলাই উন্সিস বেরানাব্বাই ভারতে মাহারাস্ত্রের মুম্বাই তে মারা জান আমিতাভ বাচাআন এর বিষয়ে বলুন তো

আজিত নামে তার এক ভাই অ আছে তিনি উত্তার রাদেশে তার শিক্ষা শেষ করেন এবং বম্বে ছলে জান আমরও তার আমাল পালাকার এর বিষয়ে বলুন তো আমাল পালাকার উনিস চুরাসি সালে বম্বায় প্রেচিদেঞ্চ্য ব্রিতিস ভারতে জন্ম গ্রাহান করেন তিনি একজন অভিনেতআ এবং পরিছালাক কুই সার্কেল এবং থে ভিল্লাগে হাত নু ভাল আভহাই তেলার এর বিষয়ে কহেন তো আভহাই এমন একজন অভিনেতা জিনি কখন নিজের মনের কথা বলতে পিছু পা হন নই একজন প্রজজক জিনি সুত্র বিবরন এবং ভাল গল্পে বিসসাস করেন না ভই পান না এবং একজন জই হতিসি জিনি তার কান টি ব্যবহার করতে চেয়েছিলেন

উনিস পচাত্তর সালে মুম্বাই এ জন্ম গ্রাহন করা আকশাই এর খান্না বলিউড এর অভিনেতা মুরতাতা রাজ নিতি বিদ বিনঅদ খান্নার মধহে পুত্র অভিনেতা রাহুল খান্নার গনিস্থ ভাত্রি মুম্বাই কিশর নাবিন ভারত আচতিং ইন্সিটিউট মধান্নর পেছন উনিস সাতানাব্বাই সালের হিমালে সিনেমা জরিয়ে বলিউড এ আত্মাপ্রাকাস করে খান্নাই আবসাত অরিসের বিষয়ে বলুন তো

বিরথ স্কুল এ একটি বয়ারদিং স্কুল এ তার সছুলিং করেন তার ভ্রমন করা হয়েছিলো চদ্দ বছর বয়সে একটি অনাথ জিবিকা নিরবাহের জন্য সংরাম করেছিলেন তিনি একজন অভিনেতা নিরদেসিকি চলচিরের প্রজজক আনুশকা শেত্তির বিষয়ে বলুন তো আনুশকা শীতি একজন ভাতরিও চলচিত্রা অভিনেত্রি তিনি একজন জক প্রপ্সসন ছিলেন এবং জগ সুরু গর ভারত থাকুরের অধিন প্রসসক নিয়েছেন এই লম্বা এবং চমৎকার সউন্দরজ দুহাজার পাচ সালে নাগা আরজুন অভিনিতা তেলুগু চলচিত্রে সুপারে তার আত্মাপ্রাকাশ ঘতেন থে বক্স অফিস এ সুপ্পের হিট হয়েছিল বিক্রাম কুন্দে তার অভিনয় তাকে লখহনিয় করে তুলেছেন অতল কুরবানিএ বিষয়ে বলুন ত আতাল কুরকারনি ভারতের কারনাতাকের দাস সেপ্তেম্বার উনিস পাইসাত্তি সালে জানামা গ্রাহ্ন করেন রাং দে বাসান্তি লাল সিংহ ছাদ্দা এবং হে রাম অভিনেতা বাওং প্রজত এবং এর জন্নয় পরিচিত গ্রুপ দস আস্রানিএর বিষয়ে কহেন তো আশ্রানি মধহ ব্রিত্ত সিধহি পরিবারে জন্ম গ্রাহান করেন ভারত বিভাগের পর তার বাবা জাইপুর চলে আসেন এবং একটি কারপিতের দোকান খলেন চার বন এবং তিন ভাই আছেন দুই বর এবং আকজন ছট আশ্রানি বাবসায়ির প্রতি খুব আগ্রাহি ছিলেন না এবং গানিতে খুবি দুত্রবাল ছিলেন তিনি টা সম্পুরন করেন আমাদের বাড়ির পাশে সরস্বতী পূজা উপলক্ষে আমাদের ক্লাব থেকে একটি magic show র উদ্ঘটন ঘটায় মানে হওয়ার কথা ছিল এবং সেটি হয়েছে এবং সেটি দেখে আমি যেটা দেখলাম সেটা বলছি এ magic show তে এসেছিল পিসি সরকার এবং সে বিভিন্ন ধরনের খেলা দেখিয়ে ছিল তার মধ্যে একটা খেলা আমার যেটি ভালো লেগেছিল যে টুপি আহ টুপি থেকে বিভিন্ন ধরনের coloring ধর color বিভিন্ন ধরনের রঙের পায়রা বের করছিল বিভিন্ন ধরনের ফুলঝারি এসব বের করছিল এবং তার তার তার তার দেখা একটি একটি মানুষকে চার খন্ড করে বিভিন্ন জায়গায় রাখা এবং চোখ বন্ধ করে মোমবাতি ধরিয়ে সে মোমবাতিটি অন্ধ বিনা হাওয়াতে নিভিয়ে নিভে যাওয়া এবং একটি মানুষকে একটি বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখে কিছুক্ষণ পরে গায়েব হয়ে গেল এবং গায়েব হয়ে যাওয়ার পরে সেই মানুষটির একটি দর্শকের ভেতর থেকে বেরিয়ে আসছে এবং একটি খরগোশ কে একটি বাক্সের ভেতর ঢুকিয়ে দেওয়ার পরে সেই বাক্সোতে আগুন লাগিয়ে দিল এবং আগুন লাগিয়ে দেয়ার পরে কিছুক্ষণ পরে একটি পায়রা হয়ে বের হল এবং পায়রা হয়ে বেরোনোর পরে আমরা অদৃশ্য হয়ে গেল এবং একটি একটি রুমাল থেকে সে পিসি সরকার একটি রুমাল থেকে বিভিন্ন ধরনের ring বের করছে coloring ring কোনটি লাল কোনটা সাদা কোনটি বেগুনি কোনটি হলুদ এরকম ring বের করছে করতে করতে করতে করতে বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে এবং খেলা দেখাতে দেখাতে বিভিন্ন ধরনের গান চলছে তারমধ্যে একটি ঘটি নিলো ঘটিটি আমাদের সকলকে দেখালো ফাঁকা এবং কিছু উল্টিয়ে দেখালো ঘটটি ফাঁকা এবং ঘটিটি যখন হম এক তার হাতে একটি লাঠি ছিল জাদুর লাঠি না কি লাঠি জানিনা হয়তো এবং সেই লাঠি দিয়ে ওই ঘটিটির চারিপাশে ঘোরানোর পরে তিন চারবার ঘোরানোর পরে সেই ঘটিটি যখন একটি পাত্র মানে নিচে একটি পাত্র ছিল এবং ঘটিটি যখন উল্টালো তখন কিছুটা জল বেরোলো আবার আবার দেখালো আমাদেরকে আবার আবার ঘটিটি আবার সোজা করে দেখালো আমাদেরকে যে ঘটির ভেতরে কিছু নেই আবার লাঠিটি ঘোরানোর পরে আবার কিছুটা জল বের করলো ঘটির থেকে এরকম করে তিন চারবার ভাবে জল বের করল জল বের করার পরে একটি magic ওখানে হয়ে গেল আরেকটি magic দেখতে পেলাম উহ একটি লম্বা stick একটি লম্বা stick লাঠির মতন সে stick টিতে মানে stick টি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 size টি এতই ছোট ছিল একটি পা পাঁচ বছর কে ছয় বছরের বাচ্চাও ঢুকতে পারবে না এবং সেই এতে একটি পূর্ণবয়স্ক একটি ছাব্বিশ সাতাশ বছরের একটি হম একটি ছেলে সে বাক্সের ভিতরে ঢুকে গেল এবং ঢুকানোর পরে সে বাক্সটির উপর তালা দিয়ে দিলো তালা দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে একটি একটি লাল পর্দা দিয়ে ছেড়ে দিল বা লাল পর্দা দিয়ে আহ বন্ধ করে দিল এবং বন্ধ করার পরে তারপরে

দেখি কি দর্শকের ভেতর থেকে আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে লোকটি হাঁটতে-হাঁটতে লাফাতে লাফাতে আসছে এবং তারপাশ থেকে একটি কুকুর ছিল এবং কুকুরটি ভালো খেলা দেখাচ্ছিলো এবং কুকুরটির মাথায় একটি টুপি পরা ছিল এবং যে জাদু দেখাচ্ছিলো তার হাত তার dress টি ছিল কালো এবং তার ভেতরে লাল color এর একটি coat জামা পড়া ছিল এবং তার তার গলায় একটি মোটা চেন ছিল সন~ স্বর্ণের এবং তার সহকর্মী ছিল প্রায় চার পাঁচ জন এবং তার ভেতরে ছিল তিনটি মেয়ে এবং দুটি ছেলে এবং যে এক তার ভেতরে একটি বাচ্চা মেয়ে ছিল এবং একটি magic show দেখলাম যেমন একটি magic show তে দেখলাম যেমন একটি bed এর উপরে একটি বাচ্চা মেয়ে শুয়ে পড়লো এবং বাচ্চা মেয়েটি শুয়ে শুয়ে পড়ার পরে একটি কালো কাপড় দিয়ে তাদেরকে বাচ্চা মেয়েটিকে ঢেকে দিল এবং একটি ধারালো একটি ধারালো হম করাত দিয়ে বাচ্চাটির মাঝ বরাবর করাত টি চালালো এবং দুটো টেবিলটি আলাদা করে দিল এবং আলাদা করার পরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আলাদা করার পরে বাচ্চাটি আবার কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা পরে গিয়ে বাচ্চাটিকে আলাদা করার পরে এবং সেই টেবিলটি আবার জুড়ে দিলো এবং বাচ্চাটি আবার যেমনটা তেমনটা normal হয়ে গেল এবং বাচ্চাটি আসার পরে এবং সেটি তার পুরনো একটি করে করার পরে এবং megic টি দেখার পরে এবং এবং magic টি হওয়ার পরে অনেক কিছু দেখতে পেলাম এবং একটি খরগোশ এবং দুটি খরগোশ লাফালাফি করার পরে এবং লাফালাফি করার পরে এবং তার ভেতরে তিন চার রকম খরগোশ এবং কিছু পায়রা এক~ একত্রে রেখে পায়রাটির রং লাল হয়ে গেল এবং একটির রং সাদা হয়ে গেল এবং কালোর ভেতরে থাকার পরে এবং একটি ফুল গাছ বের করল এবং ফুল গাছে সবকটি সাদা ফুল ছিল এবং সাদা ফুল থাকার পরে একটি কালো কাপড় দিয়ে গাছটিকে ঢেকে দিল এবং পিসি সরকারের কাছে একটি লাঠি ছিল সেই লাঠিটা দিয়ে হম হম লাঠিটা লাঠিটা দিয়ে ঘোরাতে ঘোরাতে ঘোরাতে ঘোরাতে ইয়ে করলো মানুষটিকে মানুষটিকে মানে গাছটিকে ইয়ে করলো গাছটিকে ঘো গাছটিকে ওপাশে ঘোরাতে ঘোরাতে লাঠিটি যখন কাল যখন সরিয়ে কালো কাপড়টা যখন সরালো এবং ছিল সবকটি সাদা ফুল এবং সাদা ফুল থাকার পরে এবার সবকটা বিভিন্ন রকম color হয়ে গেল লাল ফুল হয়ে গেল নীল ফুল হয়ে গেল সাদা ফুল হয়ে গেল এবং বিভিন্ন রকম হয়ে গেল এবং একটি একটি পাত্রের ভেতরে কিছুটা জল নিয়ে তার ভেতরে একটি ball হয় প্লাস্টিকের একটি ball সে দিয়ে দিলো এবং ball টি ছিল পুরো জলের ভেতরে এবং জলের ওপর ভাসছিলো ছিল প্লাস্টিকের ball এবং ভাসমান অবস্থায় কোন কিছু কোনো কিছু তার মানে ও যখন ball টি ভাসছিলো plastic এর ball টি এবং plastic এর ball টি ভাসার পরে একটি কর্পূর নিল কর্পূরটি নেওয়ার পরে হাতের উপর কর্পূরটি নিয়ে তিনি পিসি সরকার তিন-চারবার ফু মারলো দেখি আগুন ধরে গেল আগুন ধরে যাওয়ার পরে এবং দেখালো এবং একটি তাসের খেলা দেখালো এবং তাস তাসের তিন টেক্কা ছিল এবং তিনটি টেক্কা কে উল্টানোর পরে আমাদেরকে cards cards এর magic দেখালো যেমন অনেক ধরনের যে একটি card আমাদেরকে দেখালো যেমন একটি চিঁড়ের সাতকরা দেখিয়েছিল এ অনেকগুলি তাসের ভেতরে আমাদেরকে উনি না দেখে আমাদেরকে দেখিয়ে ছিল এবং card টি রেখে ওই card তাসের ভেতর ফাটিয়ে দিলো এবার পাঠানোর পরে কিছুক্ষণ পরে সে card টি আবার বের করল এবং বের করার পরে আমরা অ মানে আমরা অধী ইয়ে হয়ে গেলাম যে কি করে বের করল সে এ~ এবং এমন করে card টি এবং card টি বের করার পরে যখন আবার নতুন একটি খেলা দেখালো নতুন একটি খেলাতে হলো একটি ধারালো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 একটি বা বা একটি বাচ্চাকে খালি পায়ে ছেড়ে দিলো এবং খালি পা ছাড়ার পরে তিন চারবার হাঁটাচলা করল কিন্তু বাচ্চাটির কিছু হল না এটি দেখে আমরা আরো খুশি হলাম এবং তার মধ্যে একটি পায়রার তিনি দুই হাতে দুটো দুটো পায়রা নিলো সাদা color এর দুটি পায়রা নিল এবং পায়রা দুটি একটি টুপির ভেতর ঢোকালো এবং টুপির ভেতরে ঢুকিয়ে তিন-চারবার টুপিটিকে নাড়ালো এবং নাড়ানোর পরে ভেতরে এক একটিও পায়রা ছিল না এবং ভেতরে ছিল বিভিন্ন ধরনের হম খেলনা যেমন বাচ্চাদের toys যেমন বাচ্চাদের পুতুল মুতুল এসব ছিল এবং সেগুলো দেখে খুবই আনন্দ পেলাম আমরা এবং আনন্দ পাওয়ার পরে এবার আরেকটি magic দেখালো সে উহ তিনি একটি চলন্ত train চোখের সামনে থেকে গায়েব করে দিল সেটি দেখে time এর মধ্যে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করে একটি চলন্ত train কে এক একটা মানুষ কি করে উধাও করতে পারে একটু দেখে আমরা প্ল্যাপ্ত হয়ে ছিলাম এবং এটি একটি অবিস্মরণীয় ব্যাপার যে এটি কি করে সম্ভব একটি চলন্ত train কি করে অ~ অদৃশ্য করতে পারলো এবং যে গ্রীনিস গ্রীনিস book এ তার একটি নাম আছে এবং তার দেশ-বিদেশে নাম আছে পিসি সরকারের এবং পিসি সরকার একটি বিখ্যাত magician এবং তার magic এর অনেক নাম আছে এবং পিসি সরকার পিসি সরকারের magic দেখার জন্য অনেকে বেকুব থাকে যে পিসি সরকার magic এবং আমরা যখন পিসি সরকারের magic টি যখন দেখতে পারি তখন দেখে খুবই আনন্দিত হয়েছিলাম এবং পিসি সরকার বিভিন্ন রকমের magic দেখাচ্ছিলো এবং তার মধ্যে সবচেয়ে ভালো magic হচ্ছে তিনি একটি টুপির ভিতর থেকে বিভিন্ন ধরনের পশু পাখি বের করে দিতে পারে বিভিন্ন রকম একটি টিয়া পাখি ছিল সে টিয়া পাখিটির নাম ছিল লেমন এমন লেম~ লেমনের কাজ ছিল বিভিন্ন ধরনের সাম~ সামনে সামনে তাস সাজানো থাকতো এবং তাসটি

ওই card টি বের করে দিত এটি কি করে করতো এটি একদম অসম্ভব সুন্দর একটি magic আমার চোখে এই এরকম magic আমি আগে কোনদিন দেখি নি এবং আমাদের club থেকে এরকম ধরনের পিসি সরকারের magic আমাদের club থেকে আনন্দিত করেছে আমাদের পিসি সরকারের magic দেখে এবং এরকম magic আমি হয়তো আর কোনদিন দেখিনি হম

হ্যাঁ কেমন আছো মাধুরী?

না না এরকম না রে এতো দিন পরে call করেছিস মানে কি ভুলে যাবো মোবাইলটা কিরকম কেনোর জন্য থাকে নাম save করা থাকে, কি একবারে আমি চিনতে পারবো কে আছে না আছে।

এই একটু সন্ধ্যা বেলা হয়ছে কাজ থেকে এসছি চা খেয়ে একটু মানে কোমরটা সোজা করেছি আর কিছু না।

আচ্ছা আচ্ছা হু হুম

ও আচ্ছা

মানে গোল গোল ঘোরাচ্ছে কোন Bank আছে SBI তাহলে তো আর কিছু বলার নেই enjoy কর